আর এখানে ছেলে মেয়েরা কয়েকজন লোকরা শুনছে আর ছুটো বাচ্চারাও আস --

আমি এই সোবিতা দেখতে পাই এই সোবি হচ্ছে দূর থেকে তোলা একতা ব্রিচের ছবি।

আমি এই সবিতে দেখতে পাই এই ছবি হচ্ছে একতা আলিপুর জংশনের ছবি হবে ত্রেন স্টেশ--

আর আমি এখানে দেখতে পাই দুইটা এইখানে স্টেচু আছে সেলের স্ত্যাচু একতা ছোত একতা বড়

আর এই ওয়ালের কালার হচ্ছে সবুজ কালারের সুন্দর করে।

আমি ফতোতে দেখতে পাই যে ফতো হচ্চে একটা নার্সারির ফতো ।

আর আমি এখানে দেখতে পাই কয়েকটা বাইক ওইখানে থামানো দেখতে পাই।

আর এইখানে দেখতে পাই জিম জিম -এর নীচে কর্পেক সবুজ কালার -এর দেওয়া সুন্দর করে দেখতে পাই এই জিম ছেন্তার -তা।

আর আমি এখানে দেখতে পাই প্রচুর ইট আর সামনে একতা কয়েকতা বাঁশ এখানে।

আমি এই সবিতা দেখতে পেয়ে সবি হচ্ছে একটা দোকানের সবি।